এখানে একটি নৌকা দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো মানুষ দেকা যাচ্চে।

এখানে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি অটো গাড়ি দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি গাসপালা দেখা যাচ্ছে।

এখানে দুইটি বাঁশের খুঁটি দেখা যাচ্ছে।

এখানে কয়েকজন বগবানের ফটো দেখা যাচ্ছে।

এখানে একটি কার দেখা যাচ্চে এখানে একটি অটো দেখা যাচ্চে ।

একানে একটি জিম সেন্টার দেখা যাচ্ছে।

এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে দেখা যা--

এখানে একটি ওয়াল ফ্যানও আছে দেখা যাচ্ছে।

এখানে জিম সেন্টারে অনেকগুলো মেশিন জিমের দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি ব্রেঞ্চ ও ডেক্স দেখা যাচ্ছে।

একানে একটি দরজা দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি গাসপালাও দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি বসার চেয়ার দেখা যাচ্ছে।

এখানে কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো যন্ত্রপাতি দেখা যাচ্ছে।

এখানে একটি জলের বোতল দেখা যাচ্ছে।

এখানে একটি টেবল দেখা যাচ্ছে।

এখানে কালো কালারের টাইলসও দেখা যাচ্ছে।

এখানে একটি চেয়ারও দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো মানুষকে দেকা যাচ্ছে।

একানে কয়েকজন মানুষ শু-শুয়ে আছে।

এখানে পাখিগুলোকে খাবার পানীয় জলও দেওয়া দেখা যাচ্ছে।

এখানে একটি ট্রাক দেখা যাচ্ছে।